টি মাটি থেকে ওঠা সমতল জায়গায় একটি প্রটিমূর্তি । প্রতিমূর্তি টিতে আছে একটি গা-আছ। গাছের উপর দুজন চড়েছে একটি মেয়ে ওঠার চেষ্টা করেছে। এ একজন দোল খাচ্ছে।

সামনে একটি সুন্দরভাবে সাজানো চার্জ জাতীয় জিনিস যার ভিতরে প্রচুর মানুষ প্রবেশ করেছে এবং বাইরেও প অনেক মানুষের সমাগম রয়েছে।